এটি দেখে মনে হচ্ছে এটি একটি বোদ্ধ মন্দির আহ বোদ্ধ ঠাকুরের মূর্তি আছে কিছু দর্শনার্থীরাও আছে।

বা ভক্তবৃন্দদের সমাগম সবসময় হয়ে থাকে।

তার চারপাশে আহ মাঝখান দিয়ে মাঝখান দিয়ে ছোট ছোট গাছ স রয়েছে।

ফুটবল খেলছে কিছু সংখ্যক ছেলে মেয়েরা। তো সম্ভবত এখানে দুটি দলে ফুটবল খেলা হচ্ছে উম দৃশ্যটা খুবই মনোরম। আহ ফুটবল প্রে-ই-মী-ই কোন দর্শককে সধারণত এখানে দেখা যাচ্ছে না প্রো চারপাশটা উচু করে আহ নেট দেওয়া আছে-এ ।

এটি-ই কোনো উচ বিদ্যালয় বা --

প্রাথমিক বিদ্যালয়ের সামনের স্কুল গেট -টা। তো স্কুল গেট -টি দেখে মনে হচ্ছে বিদ্যালয়টি অনেক প্রাচীন আহ ঠিকঠাক মতো বিদ্যালয়ের --

ঘর করতে পারে এবং কাগজ পত্র সব ওকে করে নিতে পারে ।